সাইনবোর্ডটিতে লেকা আছে প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড হুটেল ।

এই ছবিটিতে একটি কাউন্টার দেখা যাচ্ছে কাউন্টারের পাশে একটি চেয়ার রাখা আছে।

এবং টায়ারটির রং সবুজ সেখানে একটি কারেন্টের বোর্ড লাগানো আছে।

কাউন্টার কাউন্টারটির পাশে লাল সাদা রং দেওয়া আছে।

তার হাতে একটি কাগজও দেখা যায়।

আর আশেপাশে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ--

দোকানে একটি শার্ট জুলানো আছে একটি গেঞ্জিও জুলানো আছে।

তার সামোনে তিনজন লোক চেয়ার নিয়ে বসে আছেন তাদের সিলিঙ্গে দুটি ফ্যান লাগানো আছে।

দুকানের সামনে একটি মোটরসাইকেলও রাখা আছে।

রাস্তাটির মইধ্যে একটি সাদা লাইনও আসে।

একানে কাপড় লাগানো আচে কাপড়গুলোর রং সাদা।

এই ছবিটিতে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংগের চারপাশে অনেক গাছপালাও দেখা যাচ্ছে।

এখানে একটি ট্রান্সফারমারও দেখা যায়।

সেখানে চারজন মানুষ বসে আছেন।

সেই দোকানের ভিতরে একটি চেয়ার রাখা আছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটা একটি ঘর।

ঘরটির সামনে একটি সাদা গাড়িও দেখা যা--

বিমানের পাশে অনেক লুক দাঁড়িয়ে আছেন।

খেলার মাঠের পাশে অনেক গাসপালা দেখা যাচ্ছে।

খেলার মাঠটি লোহার তার দিয়ে বেড়া দেওয়া আছে খেলার মাঠে দুজন লোক দেখা যাচ্ছে।

ক্রসটির দুপাশে দুটি বোর্ড লাগানো আছে ক্রসের নীচে সাদা পাথর দেখা যা--

ঝরনাটিতে অনেক পাথরও দেখা যাচ্ছে।

স্ট্যাচুটির সামনে একটি ফুল রয়েসে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটা একটি মসজিদ।

এখানে অনেক ছুটো ছুটো পাথরও দেখা যাচ্ছে।

এই সবিটিতে দেখা যাচ্ছে এটা একটি মন্দিরের ভিতর মন্দিরে অনেক মানুষ বসে আছেন।

একটি শোকেস দেখা যাচ্ছে শোকেসের উপরে একটি ক্যালকুলেটর রয়েছে।

নানান ধরনের বই এখানে দেখা যাচ্ছে।

এই চবিটিতে একটি হোলা মাট দেখা যাচ্চে মাঠের চারপাশে জাল দিয়ে বেড়া দেওয়া আছে।

দুকানের একটি ছাটার বন্দ আছে এবং ছাটার খোলা আচে।

ছবিটিতে একটি স্কুল দেকা যাচ্ছে।

এটিতে লেখা আছে গোভট ইন ই গোভট বি_ইন_এইচ_এস ইস্কুল হাইলাকান্দি।

সেখানে অনেকগুলো ছাত্র ছাত্রী দাঁড়িয়ে আছে ছাত্র ছাত্রীর হাতে একটি ব্যা--